আর সবাই আর নিজেদের মতো আনন্দ করছে।

এবং-ং কিছু লোকজনও রয়েছে একজন ব্যাগ নিয়ে আঁ দুজন দি ব্যাগ নিয়ে রয়েছেও--

এটা হচ্ছে একটা গার্ডেন -এর মতো রয়েছে এবং সেখানে একটি জলাশয় রয়েছে এবং সেখানে কিছুজন বসে আছে এবং কিছুজন দাঁড়িয়ে আ--

ছবিতে দেখা যাচ্ছে মাছ রয়েছে বা কিছু এবং তার মধ্যে একটি ঝুড়িতে রয়েছে গলদা চিংড়ি রয়েছে বড়ো বড়ো এবং তার পাশে ছোট বড়ো নানা রকম অন্যান্য মাছ রয়েছে।

মধ্যে এখানে দেখা যাচ্ছে অনেক মাছ রয়েছে এবং কিছু মাছ ছোট মাছ রয়েছে কিছু বড় মাছ রয়েছে এবং বরফ দেওয়া মাছ রয়েছে অনেক এবং সেখানে অনেক পাত্র রয়েছে। ছবির মধ্যে নানা রকম--